একটি লরি দাঁড় করানো আছে গাছটাই কিছু পোস্টার রয়েছে যে মানে একজন মানুষ আরেক রস বের করছে আগে মানুষ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।